এখানে অনেক গুলো গাছ রয়েছে। এটি একটি বেশ বড় মাঠ।

এবং বইগুলি প্রত্যেকটি সাড়িতে খুব সুন্দর ভাবে সাজানো সামনে একটি বই দেখা যাচ্ছে এবং তার পাশে একটি টুকরো দেখা যাচ্ছে। ঘরটির মধ্যে বেশ সুন্দর করে লাইট দিয়ে সাজানো ।